এখানে আমি একটা সেলুন দোকান দেখতে পাচ্ছি । সেলুন দোকানের ভেতরে লোক চুল কাটছে । অনেক ছেলেরা ফেসিয়াল করতে আসে অনেকে চুল কাটতে আসে ।